পাচ্ছেন এখানে এস.বি.আই. বোর্ডে লেখা আছে। এর ছাদের উপরে দুটি ই ডিস এন্টেনা আছে। আ এস.বি.আই. ব্যাংকের সামনে একটি মাঠ-এ আছে।

মাঠেতে কিছু বাইক একটি চারচাকা দাঁড় করানো আছে । মাঠের মধ্যে একটি বাইক থেকে একজন নামছে দেখা যাচ্ছে। মার বাইকের মধ্যে বসে আছে একজনকে দেখা যাচ্ছে। একটি বাচ্চা গাড়িও --

স্কুলের সব মেয়েরা কেউ একজন মাথা নিচু করে কাজ করছে কেউ একজন ওদিকে তাকিয়ে আছে একে অপরের দিকে কেউ একজন হাতে কিছু কাজ জিনিস নিয়ে কাজ--

দেখতে পাচ্ছেন এটি একটি শপিং কমপ্লেক্স । শপিং কমপ্লেক্সের সামনে বাচ্চাদের চার চাকা রাখা আছে । শপিং কমপ্লেক্স -এ চলন্ত সিঁড়ি দেখা যাচ্ছে। চলন্ত সিঁড়ির মাঝ খানে --

দেখতে পাচ্ছেন এটি একটি খুব বড় মাঠ। মাঠের মাঝখান থেকে লাইন পড়েছে অনেক বড় লাইনের মধ্যে দিয়ে --